এই ছেলেটি দুটি হাতে দুটি জুতো পরেছে এবং পায়ে ও দুটি জুতো পরেছে এই ছেলেটির মুখটি দেখা যাচ্ছে না। এ ছেলেটি একটি টুপি পরেছে যেই টুপিটি দিয়ে তার মুখ --

এর নীচে কোনো ফোয়ারা বলেও মনে হয় যেটি এই মুহূর্তে চালু নেই এ এই-ই নিচে কিছু জলও জমে রয়েছে যেই জলটি এই মুহূর্তে--

আ- লম্বা নৌকা বিভিন্ন ধরনের নৌকা নামানো রয়েছে এইখানে যেই জায়গাটি সেইটি চারদিক থেকে অনেক ছোট ছোট পাথর দিয়ে ঘেরা--

কারখানা দেখতে পাচ্ছি বলে আমার মনে হচ্ছে। কারখানাটি তিন থেকে চার তাল্লা। কারখানাটি কিসের ভালো করে বুঝতে পাড়া যাচ্চে না ।এটি কোনো বড়োকারখানা বলে আমার মনে হয়।

এই কারখানাটি বিভিন্ন বিভিন্ন জায়গায় জানলা রাখা হয়েছে এবং কিছু কিছু জানলা খোলা রয়েছে কিছু কিছু জানলা বন্ধ করা আছে --

আমি এখানে একটি অটো আর টোটো দেখতে পাচ্ছি ।যেঅটো টোটো গুলি কোনো টিকিটে -এ বিক্রি হচ্ছে বলে মনে হয়। এবং টিকিট -টি কোনো মেলাতে বিক্রি হচ্ছে বলে আমার মনে হয় ।এখানে অটো -টির কালার হচ্ছে--

এইখানে এর ডানদিকে একটি রাজমহলের ছবি দেওয়া রয়েছে যেখানে একটি ছেলে এবং একটি মেয়ের ছবি তোলা হয়ে--

এই নার্সিং হম -টির সামনে একটি মারুতি সিজুকু কার দাড়িয়ে আছে বলে আমার মনে হয় । এই নার্সিং হোম -টিতে--

আমি এখানে একটি-ই-ই-ই বাড়ি দেখতে পাচ্ছি বা কোন আ জিনিস দে ঘর দেখতে পাচ্ছি যেটি খুব বিচ্ছিরি ভাবে পুড়ে গেছে কিন্তু জায়গার নামটি আমি জানি না। কিন্তু আগে--

খুব সুন্দর একটি জায়গা এর চারপাশে খুব সুন্দর একটি বড় মাঠ আছে বলে মনে হয় যাদের খুব পরিষ্কার--

একটি আমি কোন প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি বলে মনে হয় বা এটি কোন পঞ্চায়েত দেখতে পাচ্ছি বলে মনে হয় এখানে যে লেখাটি সেটি-ই খুব ভালভাবে বোঝা যাচ্ছে না।

এখানে একটি লঙ্কার টোকরি দেখতে পাচ্ছি এখানে একটি লেবু টোকরি গাজর আনারস আপেল বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যা--

আমি এখানে একটি কলেজ দেখতে পাচ্ছি বলে মনে হয়। কলেজ টির পাঁচ থেকে ছ তালা বলেও মনে হয় কলেজ টি খুবই বড়ো বলে মনে হয়। এই কলেজ টি ছাড়া--

বাড়িটি খুবই পুরনো হয়ে আছে এখানে কেউ থাকেনা বলেই আমার মনে হয় এখানে বিভিন্ন ধরনের এবং অনেক বড়ো বড়ো--

যেই ফুলের গাছগুলি রয়েছে সেই ফুলের গাছগুলি ওই ফুলগুলি খুবই সুন্দর দেখতে। এখানে একটি কোন গার্ডেন বলেও আমার মনে হয়। এখানে ফুলের গাছ গুলি হল --

আমি এখানে একটি জিম দেখতে পাচ্ছি। যে জিম টি অনেক পুরনো বলে মনে হয়। কিন্তু এখানে যেই যন্ত্র গুলি রাখা হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের যন্ত্র এখানে রাখা হয়েছে।